খুব সুন্দর লাগছে এই দৃশ্যটা দেখতে লাল কালারের একটা আমি জামা দেখতে পাচ্ছি কি সুন্দর দৃশ্যটা।

তার পাশে লাইট রয়েছে কি সুন্দর রাত্রিবেলা --

একটা ডাক্তারখানা দেখতে পাচ্ছি এখানে আমি খুব সুন্দর ডাক্তারখানা একটা ।

তারপর তার মাঝখানে আমি একটা লোককে দেখতে পাচ্ছি আর একটা মেয়ে রয়েছে কি সুন্দর লাগছে খুব ভালো লাগছে দৃশ্যটা দেখতে।

কি সুন্দর ঘাস গুলো রয়েছে। তার পাশে --

খুব পাশে গাছ পালা রয়েছে খুব ভালো লাগছে দেখতে দৃশ্য টা। খুব ভালো।